meet the gimp এর tutorial আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
আজ আমি fuzzy select tool সম্পর্কে বলবো
এটি মোটামুটি select by colour tool এর মতই
কিন্তু fuzzy select tool শুধুমাত্র নিকটবর্তী ক্ষেত্র চয়ন করে এবং colour select tool একই রঙের সকল ক্ষেত্র নির্বাচন করে
এখানে কিছু অনুরূপ বিকল্প রয়েছে যেমন replace add substract এবং intersect with the current selection এখন replace চয়ন করি
এখানে আপনি একই বিকল্প দেখতে পারেন antialiasing
আমরা antialiasing চয়ন করলে নির্বাচনের border sharp হয় না এবং আপনি মসৃন কোণা পান
এটি চয়নিত না থাকলে আপনার কাছে চয়নিত এবং অচয়নিত এর মাঝে বাস্তবে একটি sharp border রয়েছে
এরপর feather edges এবং select transparent areas বিকল্প রয়েছে
সম্ভবত mask sensor ব্যবহার করার সময় select transparent areas উপযোগী
sample merged অন্যের মত সমান এবং এটি sample দৃশ্যমান লেয়ার চয়ন করে
এটি চয়নিত না থাকলে এটি উপস্থিত layer কাজ করে
আপনি ইমেজের সম্পূর্ণ output থেকে কিছু বাছতে চাইলে এই বিকল্প চয়ন করুন
এটি হল threshold যা বলে যে চয়নে হতে be না হতে দুটি রঙের মাঝে কতটা পার্থক্য হওয়া উচিত
এটি সেই pixels চয়ন করতে সাহায্য করে যা একটি নিশ্চিত রঙ রাখে
পরের গুরুত্বপূর্ণ চয়ন হল the আপনি আপনার চয়নে কোন mode রাখতে চান
composite mode জুড়িত red green এবং blue channels ধুসর value
আপনি আপনার চয়নের ভিত্তিতে red green blue channel বা hue saturation বা value channel চয়ন করতে পারেন
এখন fuzzy select tool চেষ্টা করি
আমি শুধু image টিপি এবং threshold হল শূন্য এখন দেখি যে কি হয়
আমি একটি চয়ন করি যা আকারে এক pixel
আমি এখন threshold বাড়িয়ে 30 করি এবং image টিপি এবং এখানে toggle quick mask এ টিপুন
এখন আপনি সেই ক্ষেত্র দেখতে পারেন যা চয়ন করা হয়েছে
আমি quick mask toggle অচয়নিত করি টুল বাক্স পেতে ট্যাবে টিপুন এবং tab কিছু অচয়নিত করতে shift + ctrl + a টিপুন
আমি এটি বিভিন্ন উপায়ে করতে পারি এবং যার জন্য আমি threshold কমিয়ে শূন্য করি এবং image টিপি এবং এখন আমি mouse ডানদিকে নীচের দিকে টানছি
আমি threshold বাড়ালে আপনি দেখতে পারেন যে আমি when নীল ক্ষেত্রে যাচ্ছি কিন্তু আমি এখনও দেয়ালে রয়েছি
আমার মনে হয় যে এই tool graphic ডিজাইনারদের জন্য অধিক উপযোগী photographers জন্য নয়
আপনি শুধু mouse টেনে threshold বদলাতে পারেন
এটি colour selection tool সেই কাজ করে
আমি select by কে composite থেকে hue তে বদলাই এবং সেই পয়েন্টে টিপি এবং নীচে আঁকি
আপনি দেখতে পারেন যে আমার কাছে দেওয়ালের নীচে নীল সবুজ অংশের তুলনায় ভালো উপায় রয়েছে
তাই এই টুলের সাথে রঙ পরিভাষার সঠিক method চয়ন ভালো ফলাফল দেয়
আমি quick mask এ টিপি এবং আপনি দেখেন যে এটি মোটামুটি সঠিক শুধুমাত্র কিছু অংশ মেরামত করতে হবে এবং আমি এটি quick mask এ painting করে করব এবং এই selection tools থেকে নয়
আপনি mode চয়ন করা সম্পর্কে গুলিয়ে ফেললে আপনি নিজের image channels mode ভিন্ন channels দেখতে পারেন
blue channel চয়ন করুন এবং আপনি দেখতে পারেন যে সবকিছু একই blue value রাখে
green channel এখানে কিছু পার্থক্য রয়েছে
red channel এখানে এটি প্রায় একই
তাই চয়নের জন্য আমি green channel চয়ন করব so এই ক্ষেত্রে হিউ channel
selecting colour has পরবর্তী tool এবং এখানে এতে একই ফাংশন এবং একই বিকল্প রয়েছে
এতে শুধুমাত্র একটি তফাৎ রয়েছে
আপনি এখানে টিপলে এই রঙের সাথে আপনি সকল ক্ষেত্র চয়ন করবেন এবং একটি নিকটবর্তী ক্ষেত্র নয়
colour selection tool সকল একই রঙ যুক্ত ক্ষেত্র চয়ন করে
পরবর্তী টুলের name intelligent scissors the scissors selection tool
এই অ্যালগরিদম প্রান্ত খোঁজে এবং চয়নের সাথে তাদের অনুসরণ করার চেষ্টা করে
আমি এখানে এই letter বাক্স চয়ন করতে চাই
তাই আমি selection tool সক্রিয় করি এবং একটি পয়েন্ট এখানে টানি এবং আমি কার্সারের কাছে একটি plus চিহ্ন পাই এবং আমি শুধু পয়েন্ট চয়ন করি
এই অ্যালগরিদমের borders অনুসরণ করা উচিত এবং আপনি এখানে দেখতে পারেন the the অন্য রাস্তা নেয় the the ভিতরের রাস্তা নিয়েছে
আমি image zoom করি এবং আমি এই পয়েন্ট এই পর্যন্ত ড্রেগ করতে পারি এবং এই পয়েন্ট চয়ন করতে ভুল হয়েছিল
তাই আমি এই পয়েন্ট উপরে টানি এবং আপনি দেখতে পারেন যে অ্যালগরিদম border অনুসরণ করে যদি আপনি সঠিক তথ্য দেন যে অনুসরণ কোথায় করতে হবে
এটি বেশ ভালো দেখায় কিছু সাধারণত আমি এটি প্রয়োগ করি না কারণ এটি করার বেশ ভালো উপায় do রয়েছে
আমার মনে হয় যে আমি colour selection tool প্রয়োগ করব কারণ এটি সর্বদা tool রাস্তা নেয়
তাই চয়নের সাথে শেষ করেছি
আমি শুধু এখানে প্রথম পয়েন্টে টিপি এবং cursor প্লাসে বদলে যায়
এখন পরবর্তী পয়েন্ট রাখি এবং আমার কাছে এর বাইরে loop তৈরী করা এই দুটি rings রয়েছে
আমি এখনও এখানে চারিদিকে পয়েন্ট ঘোরাতে পারি এবং চয়ন ভালো করতে পারি
তাই আমি যখন চয়নে দ্বিতীয় বার টিপি তখন চয়ন হয়ে যায়
এবং quality দেখতে আমি quick mask সক্রিয় করি এবং এতে zoom করি
এখন আমি চয়নের চারিদিকে দেখি
এখানে আমার দোষ রয়েছে আমাকে এখানে টিপতে হতো
সুতরাং এটি বেশ intelligent scissors
পরবর্তী এবং অন্তিম tool the আজ আমি দেখতে চাই the tool foreground selection tool
কিছু সময় ago যখন এই অ্যালগরিদম এসেছিল তখন বেশ সংবেদন ছিল কিন্তু gimp এর প্রয়োগ এতটা উত্তেজনাপূর্ণ ছিল না
কিন্তু এটি একবার চেষ্টা করি
এখানে সেই modes রয়েছে এবং আন্টিএলিয়াসিং সক্রিয় করার যোগ্য নয়
এখানে আমি একটি একক ক্ষেত্র চয়ন করে একটি statue চয়ন করতে চাই
তাই ভালো নিয়ন্ত্রণ পেতে আমি প্রথমে image zoom করি
এখন আমি selection tool চয়ন করে নিকটবর্তী ক্ষেত্র বা ভিন্ন ক্ষেত্র চয়ন করতে পারি কিন্তু আমি নিকটবর্তী ক্ষেত্র চয়ন করি
প্রথমে automatic laser tool থেকে একটি রাফ selection বানাই এবং আপনি দেখতে পারেন যে যে ক্ষেত্র অচয়নিত রয়েছে তা নীল রঙে রয়েছে
আমি একটি brush চয়ন করেছি এবং আমি এই slider থেকে brush brush নিয়ন্ত্রণ করতে পারি এবং যা আমি চয়ন করতে চাই তার উপর paint করি
আমাকে দেখতে have যে সেই জিনিস চয়ন করব না যা আমি image রাখতে চাই না
আমি mouse বোতাম ছাড়লে অ্যালগরিদম কাজ করা শুরু করে বং এখানে কিছু ক্ষেত্র চয়ন করতে have
প্রতিবার selection আপডেট হয় এবং সেই জিনিস যেত আমরা পেন্ট করেছি তাদের একই ক্ষেত্র চয়ন করা হয়
আমি এখন mark background এ টিপি এবং ব্যাকগ্রাউন্ডকে পেন্ট করা শুরু করি যা আমি আমার image রাখতে চাই now
এই tool ভালো মত কাজ করে যখন চয়নিত অংশ এবং জিনিসগুলি অচয়নিত থাকে তাদের মধ্যে অধিক অন্তর হয় এবং এখানে অন্তর অনেক অধিক নয়
selection গ্রহণ করতে enter টিপুন
আমার মনে হয় আপনার ধারণা হয়ে গেছে যে এই tool কিভাবে কাজ করে
path tool এই ভাগের সাথে সম্বন্ধ রাখে কিন্তু আমি the পরে কখনো দেখব
select মেনুতে কিছু অন্য জিনিস রয়েছে যা আপনি সিলেকশনসের সাথে করতে পারেন এবং তাও পরে কখনো দেখব
এই tutorial জন্য এতটাই যথেষ্ট
এখন আমাদের কিছু মন্তব্য পাঠান এবং আমি বলি যে পরের শোতে নতুন জিনিস হবে যা দর্শকের দ্বারা তৈরী করা content
আপনি meetthegimp org তে show notes you file জন্য একটি link পাবেন এবং আপনি কিছু মন্তব্য করতে file অবশ্যই করুন
আমি কৌশিক দত্ত এই tutorial অনুবাদ করেছি শুভবিদায়